এখন রাতের বেলা ফটো টা তোলা হয়েছে যতই হোক আপনাদের ভালো লাগতে পারে দুই সাইড দিয়ে চুনি লাইট ছড়ানো আছে রেড এবং গ্রীন চুনি লাইট ।